অনলাইন ট্রেইন বুকিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আইআরসিটিসি তে টিকিট নির্বাচন করা শিখব
ভ্রমণের সেক্টর নির্বাচন
ট্রেন এবং ভ্রমণের ক্লাস নির্বাচন
ইউসারের তথ্য লিখে e টিকেট বা i টিকেট নির্ধারিত করা
প্রথম বার ডেবিট কার্ডের ব্যবহার ব্যাখ্যা করে এর দ্বারা অনলাইন টিকিট কেনা
টিকিট কিনতে নিম্ন একটি বিকল্প প্রয়োজন এটিএম কার্ড সহ ব্যাঙ্কের অ্যাকাউন্ট অনলাইন ট্রানসাকশান ক্ষমতা সহ ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড এবং অবশ্যই ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার
নিম্ন পদ্ধতি নির্বাচন করব আমার কাছে আইসিআইসিআই এটিএম কার্ড রয়েছে
ভিসা ডেবিট কার্ড ও রয়েছে
এখন একটি টিকিট বুক করি
ইউজারনেম হিসাবে লিখব kannan mou এবং পাসওয়ার্ড লিখে লজিন এ টিপুন
মুম্বাই থেকে যেতে চাইলে 4টি অক্ষর লেখার পর এটি বিকল্প দেয় মুম্বাই সেন্ট্রাল নির্বাচন করি এরপর সুরা লিখে অপেক্ষা করব
আসলে আমি সুরত এ যেতে চাই
স্টেশন কোড দেখুন বিসিটি বোম্বে সেন্ট্রাল এর জন্য এবং স্ট সুরত এর জন্য
ভবিষ্যতে আমি সরাসরি বিসিটি এবং স্ট লিখতে পারি উদাহরণস্বরূপ এটি মুছে দিয়ে বিসিটি লিখে এটিকে এইভাবে ছেড়ে দিন
দাতে হিসাবে 23 ডিসেম্বর নির্বাচন করে বাকি বিকল্প একইরকম রাখুন e টিকেট এবং জেনারেল আমি e টিকেট বা i টিকেট এবং বিকল্প সম্পর্কে বলবো
এগুলির মধ্যে তফাৎ পরে বলবো
ফাইন্ড ট্রেনস এ টিপুন
স্লাইডের ডানদিকে থাকা ট্রেন দেখি
এখানে অনেক ট্রেন রয়েছে
ফন্ট একটু ছোট করি যাতে সকল ট্রেন দেখতে পারি
আমি ট্রেন সংখ্যা 12935 এ যেতে চাই
তাই দ্বিতীয় ক্লাস 2স্ এর অধীনে উপলব্ধ টিকিট যাচাই করি
একটু নামিয়ে দেখি যে এটি প্রতিক্ষা সূচীতে রয়েছে
এটি প্রতিক্ষা সূচীতে হলেও আমি এটি বুক করব
বুক এ টিপলে এটি একটি ম্যাসেজ দেয় যে আমি যে স্টেশন নির্বাচন করেছি সেটি এই রুটে উপস্থিত নেই
তাই আমি বান্দ্রা টারমিনাস নির্বাচন নির্বাচন করে এরপর এখানে গিয়ে বুক এ টিপি
নামে ফীল্ডে লিখি কান্নন মৌদগল্য আগে এ 53 মালে বার্থ প্রেফারেন্স এ উইন্ডো সিট
সেনিওর সিটিজেন বোতামে টিপলে এটি বলে যে যাত্রীর বয়স 60 বছর বা তার অধিক হতে হবে
ওক বোতামে টিপুন
ফেমালে নির্বাচন করে সেনিওর সিটিজেন এ টিপলে যাত্রীর বয়স 58 বছর বা তার বেশী হতে হবে তা দেখায়
বরিষ্ঠ নাগরিক হিসেবে মহিলার জন্য 58 এবং পুরুষের জন্য 60 নির্ধারিত
বরিষ্ঠ নাগরিকের জন্য ছাড় ও রয়েছে
এখন মালে এ ফিরে গিয়ে উইন্ডো সিট নির্বাচন করি

এরপর গো তে টিপুন
এটি সকল বর্ণন দিয়ে বলে যে টিকিটের মুল্য হল 99
এখন এখানে মেক পেমেন্ট বোতামে টিপে টাকা দেবো
আমাদের যে কোনো একটি থাকতে পারে
আমি ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ডেবিট কার্ড কাশ কার্ড ব্যবহার করতে পারি
অধিকাংশ মানুষের জন্য অ্যাক্সেসযোগ্য করতে ডেবিট কার্ড এর ব্যবহার ব্যাখ্যা করি
একটি বিকল্প চয়ন করতে হবে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কের বিকল্প এখানে নেই
কিন্তু এটি বলে যে এখানে কোনো কার্ড না থাকলে ভিসা বা মাস্টার ডেবিট কার্ডের জন্য ক্লিক হেরে এ টিপুন
এখানে টিপলে এটি বলে যে নিম্নলিখিত ব্যাঙ্কের ভিসামাস্টার কার্ড সেই তারিখে অনলাইন ট্রানসাকশন করতে ব্যবহার করা যেতে পারে
আইসিআইসিআই ব্যাংক এখানে রয়েছে
তাই এটি বন্ধ করে একটি বিকল্প চয়ন করি
আমি visaমাস্টার নির্বাচন করব কার্ড টাইপ এ ভিসা লিখব
আমি আমার এটিএম কার্ডের নম্বর প্রদর্শন করছি না
প্রথমে ডেবিট কার্ডে থাকা 16 অঙ্কের সংখ্যা লিখে ক্রেডিট কার্ড এক্সপাইরি তে তারিখ এবং তারপর সিভিভি নাম্বার লিখুন
সিভিভি হল ডেবিট কার্ডের পেছনে থাকা সংখ্যার শেষের তিনটি অঙ্কের সংখ্যা
এরপর আপনার হস্তাক্ষর
এই তথ্য লেখার পর আমি বাই বোতামে টিপব
এটি করলে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে নিম্ন ম্যাসেজ পাই
আমাকে ভ্যালিডিটি দাতে দাতে ওএফ বার্থ এবং এটিএম পিন দিতে হবে
এইভাবে অনলাইন ট্রানসাকশানের জন্য এই কার্ড রেজিস্টার করি
এটি ভালো মত দেখতে এটি একটু বড় করি
আমি এগুলি লিখব কিন্তু এটি প্রদর্শন করব না
এটি করার সাথে সাথে আমরা এই ম্যাসেজ পাই
আমি 6 অঙ্কের সংখ্যা সঠিকভাবে চয়ন করি যাতে এটি আমার মনে রাখতে সহজ এবং অন্যদের জন্য জটিল হয়
পাসওয়ার্ড সঠিকভাবে তৈরী করতে এটি দুইবার লিখতে হবে
এটি ভুল লেখা প্রতিরোধ করে
এই পাসওয়ার্ড একবারই তৈরী করতে হবে
এখন থেকে আপনার ডেবিট কার্ডের সাথে এই পাসওয়ার্ড ব্যবহার করুন সাবমিট বোতামে টিপে দেখুন যে কি হয়
এটি দেখায় যে অভিনন্দন
আপনার টিকিট বুক হয়েছে
টিকিট সম্পর্কে সকল তথ্য এখানে দেওয়া হয়েছে সাথে পিএনআর নম্বর
পিএনআর নম্বর যাত্রার পূর্বে প্রতিক্ষা সূচীর টিকিট নিশ্চিত হয়েছে কিনা তা বলে
আইআরসিটিসি দ্বারা পাঠানো স্বয়ংক্রিয় ইমেল দেখি
টিকিটের বর্ণন এখানে রয়েছে
আপনি চাইলে এর প্রিন্ট নিতে পারেন
এখন স্লাইডে ফিরে যাই
স্লাইডে ফিরে এসেছি
এরপর কি করব
আপনি টিকিটের প্রিন্ট নিতে পারেন
প্রতিক্ষা সূচীর টিকিট ভ্রমণের পূর্বে নিশ্চিত হওয়া জরুরী
প্রতিক্ষা সূচীর টিকিট প্রিন্ট নেওয়া যথেষ্ট
আবার প্রিন্ট করার দরকার নেই
একবার টিকিট নিশ্চিত হয়ে গেলে কোনো সমস্যা নেই
এই পদ্ধতি কতটা সার্বজনীন তা এখানে দেখানো হয়েছে
বিভিন্ন এটিএম কার্ডে সামান্য তফাৎ হতে পারে
ক্রেডিট কার্ডের পদ্ধতি একই অনলাইন ব্যাঙ্ক ট্রানসাকশান ও এখানে একই
কিন্তু সমগ্র পদ্ধতি সকল পদ্ধতির ক্ষেত্রে অনন্য
কার্ড বা অ্যাকাউন্টের তথ্য লেখা
পাসওয়ার্ড লেখা অনেকের মোবাইলে পাঠানো একটি অস্থায়ী কোড
পরের প্রশ্ন হল e টিকেট না i টিকেট কিনব
e টিকেট এর ক্ষেত্রে এটি অন্তিম মিনিটেও কেনা যেতে পারে
এর জন্য প্রিন্টার বা স্মার্ট ফোন দরকার যদিও এটি হারানোর ভয় নেই
হারিয়ে গেলে আরেকটি প্রিন্ট নিতে পারি
ভ্রমণের সময় পরিচয় প্রমাণ প্রয়োজন
i টিকেট হলে এটি কুরিয়ার দ্বারা পাঠানো হবে এর জন্য 50 টাকা দিতে হবে
ডাক বিতরণের জন্য 2 3 দিন সময় লাগে
এটি সকল শহর এবং গ্রামের জন্য উপলব্ধ নয়
টিকিট শুধুমাত্র কাউন্টারে ক্যানসেল হয়
i টিকেট এর মাধ্যমে ভ্রমন করলে পরিচয় প্রমাণের প্রয়োজন নেই
পরিচয় প্রমাণ কি
এটি ছবি সহ সরকার দ্বারা জারি করা কার্ড এটি পান কার্ড ইলেকশন কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট মধ্যে একটি হতে পারে
ইতিমধ্যে একটি ওয়েবসাইট খুলেছি এটি বলে যে ছবি সহ এদের একটি বহন করতে হবে
স্লাইডে ফিরে যাই
ছাড় সহ দাম উপলব্ধ
এখানে উপযোগী সাইট উপলব্ধ
এখন এই সাইটে যাই
স্লাইডে ফিরে আসি বরিষ্ঠ নাগরিক প্রায় 40 শতাংশ ছাড় পায়
বরিষ্ঠ নাগরিক হল পুরুষের ক্ষেত্রে 60 বছর বা ঊর্ধে মহিলার ক্ষেত্রে 58 বছর বা ঊর্ধে
ছাড় পাওয়ার জন্য ভ্রমণের সময় প্রমাণ প্রয়োজন
e টিকেট বুক করে থাকলে ভ্রমনের সময় টিকিটের প্রমান এবং স্মার্ট ফোনে e কপি বা টিকিটের একটি প্রিন্ট এবং পরিচয় প্রমাণ
অথবা i টিকেট
i টিকেট এর ক্ষেত্রে পরিচয় প্রমাণের প্রয়োজন নেই
নিম্ন দরকারী উপায় রয়েছে
অগ্রিম বুকিং করুন
ভ্রমণের সম্ভাবনা কম হলেও টিকিট বুক করুন
আপনি সর্বদা টিকিট ক্যানসেল করতে পারেন যদিও এতে কিছু টাকা কাটবে
এটি টিকিট না থাকার থেকে ভালো বিকল্প
অন্তিম সময়ে টিকিট কাটতে পারবেন না
আইআরসিটিসি ওয়েবসাইট দ্রুত হলে বুক করুন
সাধারণত বিকেলে বা অধিক রাতে এটি দ্রুত হয়
পারলে সকাল 8 টা থেকে 10 টা পর্যন্ত এড়িয়ে চলুন
আগামী টিউটোরিয়ালে আইআরসিটিসি এর মাধ্যমে বুক করা টিকিট পরিচালন করা দেখবো
আগের বুকিং দেখা
পিএনআর স্টেটাস যাচাই করা টিকিট ক্যানসেল করা
এখন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে বলবো
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ